সরকারি চাকরি হোক বা বেসরকারি প্রথমত আমাদের যে বিষয়ে মানে আমরা চাকরি যেখানে চাকরি করে আমাদের বিশেখ দক্ষ হতে হবে কারণ অনে কে দেখা যায় মানে কাজে join করার পরে কিছুদিন না যাওয়ার পরে ওকে ওখান থেকে মানে delete দিয়ে দেয় যার কারণে ও আবার ভেঙে পড়ে আবার নিজের নতুন করে নিজেকে গড়ে তুলতে পারে না ওর মন ভেঙ্গে যায় যার কারণে আমি মনে করি প্রথমত যদি কোন চাকরি করতে যায় তাহলে আমি মনে করে প্রথমে ওর skill যেটা বা skill হোক যেটা হোক মানে ভালো করে ওটা হবে দক্ষ হতে হবে তারপরেও যে কোন কাজে একদিকে না হলে আর আরেক দিকে ওকে যে কোন প্রতিষ্ঠানে নিয়ে নিবে। তারপর আমার ওপর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

হ্যাঁ ঠিক বলছেন কারণ। কি এই যোগ্যতা টা মানে খুব দরকার কারণ ধরেনএকটা প্রতিষ্ঠানে চাকরি চলে গেল ঠিক আছে যেহেতু সরকারি চাকরের সমস্যা একটা প্রতিষ্ঠানে চলে গেলে আমার আর একটা প্রতিষ্ঠান নেয়ার জন্য জন্য try করি তাহলে সেক্ষেত্রে আমাদের সবার প্রথমে যোগাযোগের দক্ষতা Communication skill যেটাকে বলে কারণ আমি যদি একজনের কাছে যোগাযোগ করতে না পারি তাহলে কিন্তু আমি আগাইতে পারবো না আর private sector ওগুলাতে আপ আপনার যোগাযোগের মাত্রাটা অনেক বেশি তারপরে ভাষাগত যোগ্যতা অনেকের হচ্ছে শুধু বাংলা পারে, শুধু বাংলা পারলে তো হবে না english টারও দরকার আছে তারপর তথ্য প্রযুক্তির যে ক্ষমতা যেটাকে আমরা computer বা IT sector বলি

তারপরে তারপরে আরো যেমন ধরেন একজন একটা প্রতিষ্ঠান দিলো তারপর আমি মনে করি ওখানে আর একজনকর্মী মানে ভালোভাবে যারা মোটামুটি কিছু পারে তাদেরকে আরো দক্ষ বানিয়ে তার ব্যবসার মধ্যে বা তার jobe মধ্যে আরো অনেকেই চাকরি দিতে পারে মানে তার প্রতিষ্ঠান এর মধ্যে তারপরে আরো তাদেরকে বিভিন্ন প্রকারে help করে মানুষের যেতে চাই ওদের মাধ্যমে ওই নিজের নিজের প্রতিষ্ঠান

হুম সেটাই পেশাদারিত্ব থাকতে হবে কাজ এর প্রতি মানে আগ্রহ থাকতে হবে বা কোন একটা কাজ করার বা কোন একটা কাজ করার প্রতি যে ইচ্ছা চিন্তা করতে হবে যে আমি একটা jobe দিলাম অনেকটা বিভিন্ন প্রতিষ্ঠান করলাম বা একটা ব্যবসা প্রতিষ্ঠান করলাম তাহলে এখান থেকে আমার চিন্তা করতে হবে আরো যেমন বাংলাদেশের মধ্যে অনেক বেকার শ্রম বেকার মানুষ পড়ে আছে

আমার jobe মাধ্যমে ওরা মাধ্যমে যারা যোগ্য করে ধরো আমার এই জব গুলো ওদেরকে দেওয়া দরকার এরকম একটা মানে মানসিকতা সবাইকে তৈরি করতে হবে। হু সেটাই আসলে আমাদের jobe না থাকলেও নিজেদের ব্যবসার প্রতি আগ্রহ দেখাইতে হবে যাতে আমরা পিছাইয়া না পরি তোমার বক্তব্য মানে technical education যে গুলি instiued এ আছে ও গুলার মধ্যে কি রকম মানে দক্ষতা অর্জন করলে মানে ভালোএকটা পারা যাবে আপনি কি মনে করেন যে ওই technical education এ আছে ওগুলো technical যে গুলা আছে job আকারে মানে বিভিন্ন অন যারা দক্ষতা তাদেরকে job দে। আমি মনে করি technical এ যদি কেউ পড়ে হ্যাঁ পড়ার পড়ে যদি সেপড়াটা কাজে লাগাইতে পারে তাহলে অনেক অনেক benefit আছে এই benefit টার কারণ হচ্ছে কারণ আমাদের এখন বর্তমান

তাই যে কোন কাজের প্রতি একটা আগ্রহ থাকতে হবে এবং করতে হবে সেটা যেটাই হোক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 বেসরকারী মধ্যে সুযোগটা ওইরকম ভাবে দেয় না কারণ হচ্ছে কি বেসরকারের মধ্যে হচ্ছে নিজের উদ্যোগে টাকা গোলা খরচ হয়নি নিজের পকেট থেকে খরচ হয় তো সেই হিসাবে দেখা যাচ্ছে।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 তো আমি মনে করি আহ যদিও সম্ভব না but চেষ্টা করা যেতে পারে মানে privet এ আর যেগুলো যেমন আরো ধরেন job আছে যেমন ধরেন ই আইন সংক্রান্ত যেগুলো ধরেন low সম্পর্কিত যে job গুলো আছে ওগুলোর মধ্যে মানে কেমন আপনার কি মনে হয় মানে ওগুলার মধ্যে কাজ করলে কেমন riletitive

হ্যাঁ হ্যাঁ বলেন বলেন আপনি ছেলেরা তো ও খানে আছে তো ও খানে নারীরাও কি কাজ করতে পারবে সেই সেই বিষয়ে আপনি কি মনে করেন

হম তাই না আমাদের গ্রামের পোশাক শিল্প আছে পোশাক শিল্পের মাধ্যমে আমাদের দেশের অনেক বড়ো একটা মানে এই বিভিন্ন দেশ থেকে তো তো আপনি কি মনে করেন পোশাক শিল্প কে আরো কি ভাবে উন্নত করা যাই পোশাক শিল্প কে হচ্ছে উম কি ভাবে উন্নীত করা যাই আমাদের শ্রমিক নিয়োজিত হবে quality বাড়াইতে হবে শ্রমিকদের সুবিধা দিতে হবে তাহলে তারা অনেক ভালো কাজ করবে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

তো আমি মানে করি Itison it এর মধ্যে মানে নতুন নতুন কাজ আসতেছে আবার বিভিন্ন ধরণের job আসতেছে তো মানুষ কি ভাবে আরো নিজেকে skills মানে Develop করলে কিভাবে তারা আরো ভালো ভাবে বর্তমান ind it Guarantee বর্তমানে আসছে তারা বিভিন্ন মানে বিভিন্ন job ওদের হাতে চলে যাচ্ছে যার কারণে অনেকে job হারা হয়ে যাচ্ছে তো এখন কি করা দরকার তা মানে তারা কি করলে আরো মানে তা তাদের সাথে তাল মিলিয়ে চলতে হবে মানে কি computer এর জগ আসতেছে ইয়া যুগ আসতেছে এটার সাথে আমি মনে করি সবাই প্রথমে যারা students অবস্থায় থাকে তাদের হচ্ছে সবার প্রথমেই আহ students অবস্থায় থাকাকালীনই computer শেখা উচিত কেনো computer টা শিখলে তারা হচ্ছে অনেক সহজে

উম যে একটা ভালো side মধ্যে ভালো ভালো job পাওয়া যাই হ্যাঁ সেটাই

আপনার পরিচিত এখন কথা সোনা যাই আপনার কথা আসতেছেনা

হুম আবার সোনা যাচ্ছে

হ্যাঁ হ্যাঁ বললাম কি যে আপনার পরিচিত এমন কেও আছে যে বাকরি করতেছে

বলেন তো আমাদের সাথে share করেন যেমন ধরেন আহ বিভিন্ন্ It center এ চাকরি করে তো আরো অনেকে মানে আশা যাতে ওরা ও মানে একটা মানে নিজেরা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 সে Itison টা যে Designing তারপরে তোমার এই গুশিখায় আরকি ও হ্যাঁ ।t Sector এখন অনেক দাম যেমন আমাদের বাংলাদেশের মানে প্রতিবেশী দেশ হচ্ছে ভারত তো ভারতে হচ্ছে প্রচুর পরিমানে ছেলে নেই it sector এ job করে আমাদের বাংলাদেশও করে আসতে আসতে এটা Develop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 হ্যাঁ সবার প্রথমে training করা উচিত বা আমাদের সুযোগ সুবিধা বাড়ানো উচিত তাইলে আরো বেশি চাকরির জন্যে সুবিধা হইবো আর যদি খন্ড কালীন চাকরি থাকে যেমন আপনার part time job যেটা হচ্ছে আমরা রোজার মাসে অনেক students দেড় কেয় দেখি ওর বিভিন্ন কাপড়ের দোকান দোলেন বা branded দোকানে যাবে sell এর থাকে যে marketing এর job টা করে ওই রকম part time job গুলা কিন্তু students অবস্থায় থাকলে করতে পারি এটা আমাদের হাত খরচাও হবে দেখে যাচ্ছে একটা কাজ ও হয়ে গেল আমাদের ও একটা আহ training বা practice ও হয়ে গেলো মানে মোটামুটি একটা কাজের সাথে লেগে আসতে হবে যাদের পড়ালেখা করে বসে থাকতে না হয় আরকি

হ্যাঁ অনেকদিন পরে তোমার phone পেলাম তো এখন কেমন আছো বা বাড়ির সবাই ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ একদম ভালো আছি।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

কিন্তু এখন ওটা eighty, eighty five যার জন্য আমি b. com নিয়ে পড়তাম তো এখন আমি m. com জন্য যখন apply করছি তখন দেখছি candidate র যে পরিমাণ marks আছে সেখানে sit পাওয়া বড্ড মুশকিল একদম একদম

বাচ্চারা যে এখন যেভাবে পড়াশোনা করছে তাদের education সম্পর্কে বাচ্চাদের এই যদি covid র situation দেখা যায় তাহলে last দু তিন বছরে আমাদের যেভাবে পড়াশোনা কেন সবকিছুতেই effect পড়েছে তো সে ক্ষেত্রে বাচ্চাদের যেমন দু বছর প্রায় দু বছর school যাওয়াটা বন্ধ ছিল তারপর যখন দু বছর পরে ওদের school পাঠানো হচ্ছে ওদের কাছে একটা অন্যরকম লাগছে যেহেতু দু'বছর বাড়িতে বসে আবার school যাওয়া ওটা একটা অন্যরকম যেন ওদের কাছে অনুভব হচ্ছে তো কিছুদিন যাবার পর ওই ওই জিনিসটা ওদের কেটে গেল same আমাদেরও যেমন আমরা এতগুলো exam আমরা online দিলাম আবার যখন hall কি exam দিচ্ছি সেটা আবার আমাদের কাছে অন্যরকম লাগছে যে অনেকটা করা হয়ে যাচ্ছে মনে হচ্ছে এরকম তখন last দু এই দু তিন বছর আমাদের system টা সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিল তো সময়ের সঙ্গে ওটা change হতে একটু সময় লাগছে। হ্যাঁ একদমই ঠিক কথা আর তাছাড়া বাচ্চাদের পড়াশোনায় আগে যেমন মন ছিল বা আগে যেরকম ইয়ে ছিল এখন সেটাও নেই

ওরাও জেনেছিল যে আমাদের একটা online exam হচ্ছে একটা আমিও দেখেছিলাম আমার ভাই ছোট ভাই এই যখন covid situationonline class গুলো হত ওরা কি করতো laptop নিয়ে বসে থাকতো যে class attend করছে বলে এদিকে হয়ত laptop on করা আছে ওদিকে হয়তো ঘুমিয়ে গেছে। এদিকে teacher class করিয়ে যাচ্ছেন teacher ভাবছেন আমার সব বাচ্চা active আছে but এদিকে আমার নিজের চোখে দেখা আমার ভাই ঘুমোচ্ছে তো এরকম হয়তো হাজার একটা candidate এইভাবে ছিল কারণ অনেকে হয়তো on করে দিয়ে নিজের মতো কাজ করছে এটা তো বোঝা সম্ভব হচ্ছিল না।

কারণ বাড়ি থেকে ওই exam দেওয়াতে কি হয়েছিল বাড়ির লোকজন ওদেরকে অনেকটা help করতে পেরেছিল আর যেহেতু online অতটা কেউ দেখতে পাচ্ছে না যে কে help করছে বা কিভাবে হচ্ছে offline যখনই হবে তখনই ওদের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে।

graduation টা complete করলাম তো আমি যখন চোদ্দ পনেরো তে twelve আর মাধ্যমিক দেওয়া হয়েছে তখন দেখলাম আমাদের marksheet marks ছিল যে sixty percent পেলে first class । এখন সেটা হয়ে গেছে যে কোন first class র কোন ব্যাপারই না এখন সব candidate টি first class পেয়ে যাচ্ছে। seventy percent, eighty percent marks ওদের থাকছে আর আমরা যখন exam দিয়েছিলাম তখন ছিল কি nine ten দুটো মিলিয়ে exam দেওয়াটা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

আর এছাড়া আমাদের মত অত বড় বড় question

আর এছাড়া ওদের দেখলাম যে আমরা যেরকম দিয়েছিলাম যে কিছুটা short question ছিল আমাদের দশ টা বা বারোটা প্রথমে এক number দশটা থাকত এক number রের তারপর দুই number তারপর তিন number কটা থাকতো পাঁচ number দশ number আট number এরকম থাকতো এরে দেখলাম short question মানে দশে থাকলেও সেখানে divided করার পরিমাণটা বেশি সেখানে প্রায় fifty percent থেকে sixty percent short question থাকছে এদের তো এদের কাছে অনেকটা easy হয়ে গেছে আর শুধু easy পড়াশোনা নয় এদের কাছে আরো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

হুম হুম তা তো ঠিকই আর এখন এছাড়া তো school থেকে অনেক কিছুই মানে দেওয়া হয় বাচ্চাদেরকে যেমন একদম একদম এই জিনিসটা আমিও দেখেছি মানে এটা অনেকদিন থেকে start হয়েছে কারণ আমরা যে বছর last মাধ্যমিক বা HS দিয়ে বেরিয়েছি সে বছরগুলোতে এরকম ছিল না তার এক দু'বছর পর থেকে start হয়েছে যেই mid day meal দেওয়া বা যেই scholarship টাকা cycle দেওয়া তারপর আমি এখন recent দেখলাম আর একটা জিনিস যেটা সমস্ত school যেরকম আমাদের কি হত একটা school কে identify করতাম ওদের dress টা দেখে হয়তো এই dress টা পড়ে গেলে বুঝতে পারতাম এরা এই school র ছাত্র

ভাই বা আমার আশেপাশে যারা আছে সবাই দেখলাম একই dress আমি যখন জিজ্ঞাসা করলাম তোরা বললো যে না আমাদের school থেকে এই dress টা পুরো change করে দেওয়া হয়েছে সমস্ত school একই dress হবে। একদমই একদমই আর তাছাড়া আমাদের সময় খেলাধুলার যেরকম আলাদা একটা ইয়ে ছিল মাহাত্ম্য ছিল school র মধ্যেও আলাদা খেলার class হতো তারপরে pt period হত একদম কারণ প্রথমত পড়াশোনার pattern টাই সম্পূর্ণ change হয়ে গেছে আগে তুলনায় এখন অতটা কেউ কাউকে force করে না পড়াশোনার জন্য কারণ আমরা যখন আমার বা আমার দাদার যে পড়াশোনা level লো ছিল ওই সময় কি হত মানে teacher রা বাচ্চাকে মারতেই পারে ওটার জন্য guardian কখনোই গিয়ে বলত না যে কেন মেরেছ বা পড়াশোনা করেনি তো কি হয়েছে তোমরা কেন এভাবে torture করছ এরকম করে ছিল না আমরা এমনও মার খেয়েছি হয়তো আমাদের হাতে হাতে পায়ে ফুলে গেছে কালো ছাপ এসে গেছে, তখনো কিন্তু বাড়ির জন লোকজন কেউ গিয়ে complain করেনি school এ but এখন যদি কোন বাচ্চার কান ও মূলা দেওয়া হয় তাতে যদি কানটাও লাল হয়ে যায় তাহলে বাড়ির guardian গিয়ে school গিয়ে ছোটখাটো হামলা করবে তো এরকমও guardian তরফ থেকেও গাফিলতি দিচ্ছে আর teacher আছো না এখন teacher ভাবছেন আমি salary পেয়ে যাচ্ছি আমাকে এই classattend করাতে হবে তাতে বাচ্ছা বুঝুক আর না বুঝুক আর ওনাদেরও একটা habit হয়ে গেছে online এতদিন class করিয়ে এখন offline এ time টা দিয়ে বসে থাকা বা আটটা period নেওয়া এটা উনাদের একটা সমস্যা হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক এরাতো long time class করাতে চাইছে না। কিছুদিন তো প্রথম কভিদের পর তো প্রথম কিছুদিন class ই ছিল না তারপর যদিও online start হয়েছিল সেখানে মানে অর্ধেক candidate আসতো অর্ধেক আসতো না অনেক সময় মজার ঠাট্টা করতে করতে অর্ধেক time কেটে যেত online প্রথম প্রথম শুরু হয়েছিল তারপর যখন একটু seriousness আসলো online নে exam নেওয়া এগুলোতে তো teacher রা বুঝেই গেল যে আমি পড়াই না পড়াই বাচ্চারা ঠিক pass করে যাবে তারপর আবার নতুন কিছু rules আছে যে class এইট অব্দি কোন pass fail হবে না সব candidate pass হবে nine আর ten তখন চেপে দেওয়া হবে যে যে যেরকম marks পাবে, সেই অনুপাতে এবার select করা হবে শুধু nine থেকে এটা start হচ্ছে but eight অব্দি কোন pass fail নেই। তো এগুলো কিছু changes হওয়াতে সমস্যা হচ্ছে জানিনা পরবর্তী generations

eight eight অবধি যারা যদি এরা কিছু না শেখে তাহলে হঠাৎ করে nine ten নে গিয়ে pass হয়েই আছি কারন এটা তো rules করেই দিয়েছে যে eight nine অব্দি বিনা মানে attend করলেই exam তুমি pass হয়ে যাবে। এবার তারপর nine ten গিয়ে কি হবে তখন ওই test পরীক্ষায় ওরা আটকে দেবে একটা বছর যেটা হয়তো আমি এখন হয়ত seven pass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 মানে জেতা আগে দরকার ছিল সেটা পরে গিয়ে করেছে একটা time ওইখানে গিয়ে loss করাচ্ছে। কিন্তু সেখানে ওই class উঠে যাওয়ার পর তো আমরা যে class গুলোতে কিছু শিখে আসতে পারিনি যেগুলো ফেলে এসেছি সেই class গুলো তো সে শেখাগুলো তো আর ফিরে পাব না।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 অবশ্যই এই জিনিসটা আমাদের ভাবনাচিন্তা এটাই কিন্তু সরকার থেকে যেহেতু নিয়ম করে দেওয়া হয়েছে eight অব্দি কোনরকম ভাবে আটকানো যাবে না তো এটা তো ওনাদের তরফ থেকে এটা change করা দরকার। যদি পরবর্তী generation টা একটু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 তো তাদের জন্য mid day meal হচ্ছে তো ঠিক আছে কিন্তু এই যে যেটা class এইট অবদি বিনা পরীক্ষাতেও pass হয়ে যাবে এমন একটা rules হয়ে গেছে সেটাকে অবশ্যই change করা প্রয়োজন তা না হলে কি হচ্ছে অনেক আর যেটা nine ten আমাদের আগে যেমন ছিল nine ten মিলিয়ে সেরকম যদি pattern টা আবার আনানো যায় তাহলে পরীক্ষাটা ওদের কাছে tuff মনে হবে যে classten মানে যথেষ্ট tuff । কারণ এখন ওদের কাছে class ten টা মানে class seven eight মতন লাগে কারণ nine টা nine নে দিচ্ছে আর ten টা টেনে দিচ্ছে অতটা চাপ লাগছে না। একদম এছাড়া question যা easy হচ্ছে এখনকার দিনে short question maximum থাকছে তো পরীক্ষা কোন ভাবেই আর tough সেই জায়গাটাই নেই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

gradutation কিন্তু তাও আমি job পাচ্ছিনা কারন আমারই দেখা কয়েকজন candidate দেখলাম যে যারা graduation ভালো marks পেয়েছে seventy seventy five ওদেরকে যদি একটা basic knowledge র জন্য কিছু question জিজ্ঞেস করা হয় তাহলে সেটার answer দিতে পারছে না।

interview র দোষ না দোষটা হচ্ছে যে vacancy নেই interview আমাদের নেয়নি কারণ আমরা ভালো candidate আমাদের নেওয়া হয়নি অন্য vacancy মানে অন্য candidate ওরা choose করে নিয়েছে। but এটা দেখছে না যে আমি পারিনি যার জন্য আমাদের choose করেনি।

এই recent কয়েক কয়েক বছর আগে মানে এক থেকে দেড় বছরের মধ্যেই ঘটনা যেটা মাধ্যমিক বা HS এর result বার হবার পর কিছু সাংবাদিক school র student র কে জিজ্ঞাসা করেছিলেন যে কিছু question জিজ্ঞাসা করেছিলেন সেখানে কেউ কেউ spelling ভুল বলেছে এমন কিছু কিছু answer দিয়েছে যেটা নিয়ে media খুব চর্চা হয়েছিল তো সেখানে এটাই বলা হয়েছিল যে HS দিচ্ছে যারা আবার যারা মাধ্যমিক দিচ্ছে তার একটা normal spelling পাচ্ছে না তো এটাও সবার চোখে আঙুল দেখানো যে এতটা educated হয়েও মানে ওরা ভাবছে যে আমরা educated but ওদের একটা basic spelling পাচ্ছে না তো এটা সবার দেখা দরকার তো সেক্ষেত্রে পড়াশোনা অবশ্যই pattern টাকে একটু change করা প্রয়োজন যেটা আমার মনে হল এবার যতক্ষণ না উপরমহল থেকে বা শিক্ষা দপ্তর থেকে change করছে না ততক্ষণ তো আমরা কিছুই করতে পারব না।

এটা মনে হয় কারন আমি যেহেতু দেখেছি অনেকে কি হয় যে রেষারেষি হয়ে যায় যেমন আমারও হয়তো বাড়িতে আমি হয়তো শিক্ষিত বা আমার family তে আর একজন কেউ শিক্ষিত আছে আমি দেখছি পাশের family তে ওদের বাড়িতে হয়তো একটু ভালো শিক্ষিত আমার থেকে একটু ভালো শিক্ষিত ওরা এবং middle class থেকে better life ওরা stay করছে ওরা ভাবল যে আমরা english medium বাচ্চাটাকে নিয়ে english medium যদি দি তাহলে আমরা ভালোভাবে পড়াতে পারবো বা বাচ্চাটা ভালো শিক্ষা লাভ করবে যার জন্য ওরা english medium দিয়ে দেয় তো এক্ষেত্রে কি হয় যে পাশের বাড়িরটা english medium দিচ্ছে আর আমি হয়তো english medium দিলে আমার বাচ্চাও হয়তো ঠিক পড়াশোনা করবে এটা দেখছে না যে আমার basic knowledge টা খুব কম ওর বাবা-মাও শিক্ষিত আমি কিন্তু অতটা শিক্ষিত তখন ওই যে আমি english medium দেখে catch করতে পারব তো এই নিয়েও রেষারেষিতে বাচ্চাটাকে english medium দিলেন কিছুদিন পর দেখা গেল বাচ্চাটাও বুঝতে পারছে না পড়াশোনাটাও ঠিক হচ্ছে না আবার সে ঘুরে ফিরে এসে বাংলা medium পড়ছে। তো সেখানে ওর time waste বে যেটা basic সময় মানে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 এটা এখন এই কারণে matter করছে যেহেতু সবার কাছে একটা ধারণা হয়ে গেছে যে সরকারি school মানে সমস্ত হাজার একটা candidate থাকবে যাদের মধ্যে কোন রেষারেষি থাকবে না আর পড়াশোনা তেমন ভালো হয় না এটা একটা ওদের মধ্যে থেকে গেছে বাট but private কি হল যে আমি টাকা দিয়ে পড়াচ্ছি আমার candidate কে ওরা অবশ্যই ভালো করে পড়াবে কিন্তু আগেও কিন্তু নয় যে দেখবে graduation করুক বা যাই করুক যার ভালো result আসার সে private school normal school পড়েও ভালো result করতে পারে হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক কথা।

আর আর এছাড়া আমাদের এখানে শিক্ষা ব্যবস্থার যা অবস্থা এখন education তাতে অনেকেই এখানেই না থেকে বাইরে যাওয়াটা বেশি পছন্দ করছেন উচ্চশিক্ষার জন্য কেউই আর এখানে থাকতে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 এটা অনেকে এই মুহূর্ত দেখেছি যে অনেকে ভাবছে যে এখানে থাকলে হয়তো পড়াশোনা ভালো হবে না বা তেমন কিছু result পাওয়া যাবে না, তো সে ক্ষেত্রে বাইরে থেকে পড়ে আসলে হয়তো value বেশি পাওয়া যাবে আদৌ কিন্তু তা নয় যদি ভালো পড়াশোনা করে এবং capacity তার মধ্যে থাকে সে এখানেও কিন্তু ভালো job পেতে পারে শুধুমাত্র বাইরে থেকে পড়ে আসলে যে ভালো job পাবে তা কিন্তু নয় কারণ এটা আমি নয় এটা আমাদের world wise দেখেছে যে বাইরে যারা কাজ করছেন যারা ভালো ভালো post আছেন তাদের মধ্যে বেশিরভাগই মানে প্রায়ই seventy থেকে eighty five percent আমাদের Indian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

এছাড়াও ভারতের মধ্যেও তুলনামূলকভাবে অবশ্যই কারণ আমি নিজেও আমি নিজস্ব দিক থেকে মেদনীপুর side কারণ আমার state মেদনীপুর দিকে তো সে ক্ষেত্রে আমি যদি মেদিনীপুর side টা কে দেখি যথেষ্ট শিক্ষার পরিমাণ এখনো মানে আমরা এটা discuss করছি ঠিকই কিন্তু শিক্ষার দিক থেকে দেখা যায় মেদনীপুর কিন্তু অনেকটাই এগিয়ে মেদ মেদনীপুর বা বাঁকুড়া কিছু pacific candidate আছে যারা এগিয়ে থাকে কারণ ওদের মাধ্যমিকে কেন HS কেন result আসলে বোঝা যায় যে এরা কোন state থেকে এসেছে কারণ ওটা কয়েকটা নামই থাকে যে এরা এখান থেকে pass করে আসছে তাদের ক্রমাগত ওইভাবেই থাকে result এ বছর যদি HS দেয় HSresult ভালো থাকে মাধ্যমিকেও ভালো থাকে এটা state wise কয়েকজন থাকে। যেটা আমি দেখেছি আমাদের দেখার মধ্যেই যে মেদিনীপুর থেকে কয়েকটা candidate ছিলেন যারা ভালো marks পেয়ে গেছেন এবং পরবর্তীতেও কিন্তু same record টা ওনারা রেখেছেন আর এদিক দিয়ে কিন্তু আমরা কলকাতার থেকে অনেক পিছিয়ে আছি যেহেতু আমাদের কাছে পড়াশোনার জন্য সমস্ত সুযোগ সুবিধা আছে কিন্তু পড়াশোনা টাকা অতটা জোর দিই না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 যার জন্য মানুষ চাকরিবাকরিও সেরকম

এছাড়া education মধ্যে আর কি কি মানে include করা যেতে পারে বলে মনে হয় যেমন computer শিক্ষা বা আঁকা শিক্ষা নিত্য শিক্ষা এগুলো কি education মধ্যে add করা যেতে পারে বলে মনে হয় মানে স্কুলে যদি education

শুধু normal basic আঁকা যদি বলি সেটা আমরা শিখেছিলাম five six গিয়ে but এখন বাচ্চারা বাড়ির যিনি guardian আছেন ওনারা দেখবেন আড়াই থেকে তিন বছর পরে আকার school দিয়ে দেন বা হয়তো বাচ্চা খুব নাচতে পছন্দ করে তাহলে নাচের school দেন যদি কোন কেউ কাবাডি কুস্তি এই জাতীয় খেলাতে থাকে তাদের সেই খেলার school দেওয়া হয় তো সে ক্ষেত্রে এটা guardian র মধ্যেও এইটা দেখেছি প্রবণতা এসেছে যে শুধু পড়াশোনা নয় তার যদি হবি কিছু থাকে তাহলে তার উপর career র করাও যায় তো এক্ষেত্রে স্কুলগুলো অনেকটা modify ও করে নিয়েছে যে আমরা class five থেকেই হয়তো computer computer শিক্ষাটা দিতে পারি যেটা আমরা seven eight গিয়ে শিখেছি বা পরবর্তী সময় শিখেছি সেটা কিন্তু এখন five eight থেকেই বাচ্চাদেরকে computer শিখিয়ে দিচ্ছে। যেমন মানে কিছুটা খারাপ থাকলে কিছুটা ভালো আছে অবশ্যই কিন্তু কিছু পরিবর্তন নিয়মের পরিবর্তনের প্রয়োজন। কারণ শুধুমাত্র ভালো রাখলেই হবে না সেটা যদি ঠিকভাবে utilized না করা হয় তাহলে কিন্তু হয়তো candidate ভালোভাবে এটা শিক্ষাটা নিতে পারবে না কারণ আমি এই মুহূর্তে যখন graduation complete করার পর আমি যখন post graduation র জন্য apply করতে যাচ্ছি আমাদের marks এর যে দেওয়া আছে যে আগে ছিল sixty percent আমি chance পেতে পারি but এখন সেটা seventy থেকে seventy five percent এ আমি নামটা নথিভুক্ত করতে পারি তারপর test দেব test আমি pass করলে তারপর আমাকে seat মিলবে seat পাব তো এখন যেহেতু পনেরো percent marks টা বেড়ে গেছে এই কারণে যেহেতু এই online যারা exam দিয়েছে তাদের marks সের পরিমাণটা এতটাই বেশি যে যেখানে sixty percent দিলে প্রত্যেকটা candidate apply করতে পারবে যার জন্য seventy থেকে seventy five percent দিলে হয়তো seventy মানে eighty ninety percent apply করতে পারবে হয়তো ten percent apply করতে পারবে না bellow number থাকার কারণে তাতেও কিন্তু seat পাওয়াটা মুশকিল হয়ে গেছে কারণ এতটাই number সবার কাছে আমার নিজেরই seventy seventy five এর উপর number আছে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 হ্যাঁ কারণ আমরা যদি একটা graduation যদি কেউ complete করে আর যদি honours রেখে graduation complete করে তার sixty পাওয়া sixty percent marks পাওয়া টা যথেষ্ট মানে ওর কাছে স্বপ্ন থাকে যে আমি first class sixty percent marks পেয়ে পাশ করলাম।

বা কোন interview clark করতে যাবে তখনই বুঝতে পারবে যে master শুধু ভেরি করবেনা অভিজ্ঞতার ও প্রয়োজন কারণ আমাদের আমারই দেখা যেমন সরকারি চাকরির জন্য অনেক apply করছে যেখানে হয়তো class eight

post জন্য apply করছে কারন শিক্ষাটা এখন এইভাবে এসে গেছে যে candidate অনেকটা তৈরি হয়ে গেছে এবং অনেক শিক্ষিত হয়ে গেছে কিন্তু এদিকে job নেই কারণ আমাদের এই কিছু নিয়মের পরিবর্তনের জন্য শিক্ষার পরিমাণটা বেড়ে গেছে।

পরিবর্তন দরকার একদম ছোট থেকেই যে শিক্ষাটা বাচ্চাদের দেওয়া হয় সেটা পুঁথিগত বিদ্যার পাশাপাশি স্বভাব চরিত্র ভালো করা ভদ্র আচরণ করা সকলকে বড়দের সম্মান কারন আমাদের আগে যেটা rules ছিল যে ছয় বছর না হলে আমরা class one admission নিতে পারতাম না but এখন এটা business হয়ে গেছে যদি তুমি চাও তুমি দুবছর থেকে আড়াই বছর বাচ্চাদের admission

করাতে পারো সেখানে হয়তো বাচ্চাকে কিছুই শিখছে না হয়তো গিয়ে normally মুখে বলা জিনিসটাই শিখছে abcd বলা বা কোন কবিতা টবিতা বলো এটাই শিখছে। কারণ দু আড়াই বছরের বাচ্চা লিখতে নিশ্চয়ই পারবে না কিছু কিছু হয়তো বাচ্চা লিখতে পারছে but এই যে আমি বাচ্চাটাকে গিয়ে পড়াচ্ছি শেখাচ্ছি এজন্য যে school দিলাম সেখানে হয়তো মাস গেলে তিন থেকে চার হাজার টাকা মাস গেলে ওরা charge করছে। but সেই শিক্ষাটাই যদি ওদের guardian বাড়িতে দেয় তার থেকে batter শিক্ষা দিতে পারবে। যার জন্য বলে যে বাড়িতে